আর সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে হিল স্টেশন বোঝা যাচ্ছে দুদিকে সুন্দর গাছ পালা আকাশটা দেখে মনে হচ্ছে বৃষ্টি আর বৃষ্টি আসবে আ--

একটি আহ স্কুল দেখতে পাচ্ছি বোধয় স্কুল -টি ছুটি আছে আহ স্কুল -টির বিল্ডিং -টি--

দরজার সামনে দাঁড়িয়ে গার্ড দিছ --

প্লেট নিয়ে বসে আছেন এবং কিছু কিছু মানুষ খাবার দিচ্ছে কিছু কিছু ব্যাবস্থা আশেপাশে--

এবং হেলমেট ও আছে দেখা যাচ্ছে । শোরুম -টি মার্বেল বসানো সাদা কা--

পাহাড়ের গায়ে এইরকম সিঁড়ি বানানো আছে এবং দৃশ্যটি ভীষণ আ-সুন্দর।

অনুষ্ঠানের জন্য বধই সাজানো আছিল চারদিকে বেলুন লাগানো আছে একটি বেলুন লাল কালার -এর একটি বেলুন গ্রীন কালার -এর এবং এই ইনস্ট্রুমেন্ট গুলো নিশ্চই আ নতুন-ই একদম দেখতে পাচ্ছি আমরা ।